রয়েছে একটি মাজার বোতল ফোম এর--

দোকান দেখা যাচ্ছে আইসক্রিমের একটি দোকান।

স্মেষদ এমস্মেতি সৌধ তৈরি করা হয়েছে।

এ শপিংমল মনে হয় এটা এটি।

মহিলাদের ড্রেস দেখা যাচ্ছে চারিপাশে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের জামাকাপড় শাড়ি ইত্যাদি।

এটি একটি মুদিদোকান মনে হচ্ছে।

ছবিতে দেখানো মনে হয় একটা শোরুম চাক্কা বা টায়ার দেখা যাচ্ছে।

একটি অ্যা পুকুর দেখা যাচ্ছে পুকুরের মধ্যে রয়েছে কচুরিপানা।

উম্ তারপরে চারিদিকে উ রয়েছে বাড়িঘরও রয়েছে বা পুকুরের পাড় এখান থেকে অনেকটা দূরে ঐ পারে কিছু মহিলা আছে বলে মনে হয়।

দু সারটা বাস গাড়ি দেখা যাচ্ছে আরো বেশি সংখ্যক বাস গাড়ি রয়েছে একটি ওভার ব্রিস চারজন লোক আড্ডা দিচ্ছে।

রয়েছে একটি বড় একটি পিলার অ্যা হ্।

একটি আঃ ড্রেসের দোকান রয়েছে রয়েছে কিলো মল আঃ উম--

লাল কালারের দিয়ে একটি মেয়ে দেখা যাচ্ছে স্কুল ড্রেস পরা।

এই যে দুরোজন লোক ওই হোয়াইট কালারের মধ্যে অ শার্ট পরেছে।

সিলভার কালারের এর মধ্যে অ্যাশ কালার রয়েছে হু বিল্ডিংটির কালারের উপর একটি হলুদ কালারের বাড়ি দেখা যাচ্ছে চারিপাশে বন জঙ্গলে ঘেরা একটি--

জিপ গাড়ি দেখা যায় জিপ গাড়িটি আঃ উম--

দিয়ে মনে হয় ধান চাষ-টাস করার একটি যন্ত্র যার পাশে রয়েছে--

দুটো লুক পাশে দাঁড়িয়ে আছে টমটমের একজনের আ পিংক কালারের শার্ট ওর ব্ল্যাক কালার প্যান্ট আরেকজনের স্কাই কালার আ শার্ট আর গোল্ডেন কালারের সুট রয়েছে টমটমটি মনে হয় তারা নতুন কিনেছে আর টমটমটির হয়তো দুজনেই মালিক এমন হবে খুব সম্ভবত।